হ্যাঁ নীতিনির্ধারক তো রয়েছে বটে পদ্ধতিগত দিক রয়েছে আহ ভৌগোলিকবিদ বিভিন্ন তার মত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করেছে ওই গুলো যেমন তারমধ্যে রয়েছে তোর উল্লেখযোগ্য যে কিছু গুলো পদ্ধিতি গুলো হচ্ছে তোর সুনির্দিষ্ট চিন্নিহিত করণ পদ্ধিতি যে সব আহ বাহ্যিক অঞ্চল একাধিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেইসব অঞ্চলের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ কি না কোন বাহ্যিক অঞ্চলের বেকারত্ব মাথাপিছু আয় শিল্পায়নের আয় প্রভৃতি উম মূলধবক গুলি

ফলে একদিকে যেমন অন্তর লীগের তাৎপর্য জানার সম্ভব হয় অন্যদিকে তেমনি অঞ্চলটি কোন না কোন বিষয় অন্য অঞ্চল থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ আহ আহ তাও জানা জানা যায় এই পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক রকম আহ weight দেওয়া হয়। এবং আহ আহ প্রত্যেক অঞ্চলের একটি নির্দিষ্ট Weight Min বের করা হয় আহ এর উপর একই বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলগুলি যদি Weight Min একই হয় আহ বা তাদের মধ্যে পার্থক্য যদি খুবই কম হয় তাহলে তাদের আহ একটি অঞ্চলের মধ্যে ধরা হয় মানে হচ্ছে পরিবর্তন আরেকটা দু'নম্বর পদ্ধতি হচ্ছে পরিবর্তন।

এইরকম বা এটা হচ্ছে এসব বাহ্যিক অঞ্চলে বিভিন্ন প্রকার ধ্রুবকের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় বা তুলনামূলক আলোচনা করা যায় উম সেই সব বাহ্যিক অঞ্চলের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিভিন্ন প্রকার ধ্রুবকের মধ্যে কি ধরনের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় হম হম হম আহ সম্ভব খুঁজে পাওয়া সম্ভব যায় না যদিও ভুল বললাম সম্ভব তা আলোচনা মাধ্যমে মিটিয়ে ফেলা হয় বুঝতে পারলে তো

হ্যাঁ ওইটা ওইটাও একটা ভালো আহ বাহ্যিক অঞ্চল নির্ধারণ করা যায়

দুটি বিষয় পরস্পরের সঙ্গে আহ সম্পর্কযুক্ত হয় না এবং পারস্পরিক তুলনায় প্রায় অসম্ভব তখনই সঙ্গবদ্ধ পদ্ধতি ব্যবহার আহ করে তখন সম্ভবত পদ্ধতি ব্যবহার করে আঞ্চলিক একক একক গুলি গঠনগত বৈশিষ্ট্য খুঁজে বের করা হয় বুঝতে পেরেছিস

এই বাহ্যিক বিভিন্ন সমস্যাও রয়েছে এই সমস্যা গুলি বলি হ্যাঁ সমস্যা গুলো বল এটা concept টা পুরোটাই clear হয়ে যাবে বাহ্যিকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উম বাহ্যিক অঞ্চলে অঞ্চল গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত বিভিন্ন সমস্যা দেখা যায় এই সমস্যা গুলির মধ্যেউম হলো বাহ্যিক অঞ্চল চিহ্নিত করণের ক্ষেত্রে যেহেতু অনেক গুলি ধ্রুবকের সাহায্য দিতে হয় তাই বাহ্যিক অঞ্চলের সবকটি বৈশিষ্ট্য সমানভাবে দেখতে পাওয়া যায় না দুই বা ততোধিক বাহ্যিক অঞ্চল কাছাকাছি থাকলেও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুঁজে পাওয়া যায় না আহ ছোট ছোট সমধর্মী উম অঞ্চল গুলিকে উহ একটি শ্রেণীতে ফেলে একটি বড় অঞ্চল ভাগ করলে বড় অঞ্চলে ভাগ করলে তাদের সমধর্মিতা অনেকটা উম হ্রাস পেয়ে বিষমধর্মী ক্রিয়ামূলক অঞ্চলে পরিণত হয় আর আরেকটা আর দুটো হচ্ছে যে উহ বাহ্যিক অঞ্চল গঠনের সবচেয়ে বড় অসুবিধা হলো উম সীমানা চিহ্নিতকরণ এটি অনেকটা অনুমান ভিত্তিক হয় বলে সঠিক সীমানা নির্ধারণ করা সম্ভব হয় না বাহ্যিক তারপরে আর একটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে উম বাহ্যিক অঞ্চল চিহ্নিতকরণ ক্ষেত্রে এমন কোন পদ্ধতি সাহায্য নিতে হবে তা অনেক ক্ষেত্রে সঠিক ভাবে সম্ভব হয়ে ওঠেনা উম ছ নম্বর এটা last উম উম বলতে পারিস কি নিয়ে সমস্যা ভুপৃষ্টের সর্বত্র একই বৈশিষ্ট যুক্ত উম ছোট ছোট অঞ্চল ছড়িয়ে থাকে ফলে উম আহ একত্রিত করা কষ্টকর হয় এবং পরিশেষে উহ বলা হয় বাহ্যিক অঞ্চল চিহ্নিত করণের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা থাকলেও এই অঞ্চল চিহ্নিতকরণের মাধ্যমে আঞ্চলিক পরিকল্পনা রূপায়ণ করা হয়

ঠিক আছে concept clear হয়ে গেছে আচ্ছা ঠিকআছে concept টা clear হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ রাখছিরে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি

বন্ধু কেমন আসো? আলহামদুলিল্লা, ভালো আসি। বন্ধু তুমি কেমন আছ? আলহামদুলিল্লা, আমিও ভালো আছি। অনেকদিন দিন হল বন্ধু, তোমার কোন দেখা সাক্ষাত নেই! বন্ধু বাড়ির দিকে তো অনেক কাজের চাপ, যার কারনে আমি অনেক ব্যস্ত।

করতেছি এলাকায়। তাই সময় হয়না আসলে দেখা করবো। উহ আচ্ছা বন্ধু ঠিক আছে। তুমি কি চঞ্চল চৌধুরী নিবেদিত কারাগার Webseries এর Part One টি দেখছ?

জি আচ্ছা দিচ্ছি! নাটকটার কাহিনি হল প্রথমে জেলে কয়েদি সংখ্যা গুণতে যেয়ে জেলের ভিতরে একটা কয়েদি পাই। পাওয়ার পরে, সেই কয়েদির দেখে যে পুরনো বস্তা ছেঁড়া জামাকাপড় পরানো অবস্থায় যে গুলো পড়ে থাকে কিন্তু অন্য কেউ কথা বলতে গেলে বিষয় টা ওরকম ছিল না, বিষয়টা হল একতা কয়েদি বেশি দেখায়। তাই না?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

তারপরে ওই কয়েদির সাথে কোনোভাবে কথা বলতে পারে না তারা, তাকে হরদ্দম মারধর করার পরে এইবার তার এক বন্ধুর কাছ থেকে মানে যে ওই জেলের যে Incharge, তার এক বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে যায় যে যদি বুবা হয় তাহলে ওর ভাষায় কে কথা বলতে পারবে, তখন একটা মেয়েকে নিয়ে আসে তারা জেলের ভিতরে। ওই যে অনুবাদক হিসাবে যে মেয়েটা কাজ করে আর কি। হ্যাঁ! ওই মেয়েটাও বোবাদের ভাষা Translate করতে পারে। ওই যে আর কি ওই জেলের মানে বন্দি যে থাকে ওরে তো অনেক মারধর করে কিন্তু কোন কথা বের করতে পারে না, তারপরে তো ওরা বুঝতে পারে যে আসলে এ বোবা এবং বধির, সে কিছু শুনতেও পায় না এবং বুঝতেও পায় না। জি যে বলার যাতে না বুসতি মেরে অন্য কারও তার কোন মানে তার কোন ভাষা বোঝে কিনা কারণ সে অন্য ভাষায় কি লিখে দেয়। Arabic একটা ভাষা আর কি! হ্যাঁ! ওই ভাষায়, তারপরে ওই ভাষায় আর এক জনের দেখায় যে বোঝে তারে এই বার পাঠায় ওর সাথে কথা বলতে। হ্যাঁ! বুঝতে পারছি বিষয়টা। তো ওই যে মেয়ে একটা আছে ও আর কি Translate করে দেয় ওর ভাষাটা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 কিন্তু আমার আসলে মনে নাই যে ওই যে লোকটা যে কি কি কথা বলে, ওইটা একটু মনে করায়ে দিতা পারবা?

হ্যাঁ! এবার কিছুটা মনে আসসে। যে আসলে এটা তো অসম্ভব একটা বিষয় সবাই হতবাক হয়ে যাবে বিষয়টা শুনে যন, আড়াইশ বছর ধরে কিভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে। এবং এই লোকটাই কিভাবে মিরজাফরের খুনি হতে পারে? হ্যাঁ! জেলে যেই লোকগুলো থাকে যেই পুলিশের দায়িত্বে থাকে তারা বলে যে এইটা অবিশ্বাস্য, তারা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ! আমার মনে আসসে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

হ্যাঁ! তারা Cigarette এর বদলে বাবার সাথে একটিবার করে সাক্ষাৎ করতে পাঠায় সবাইরে। হম হম আর কি ওই লোকটা আর কি সকলের ভাগ্য বলে দিতে পারে, এরকম একটা ভাব নেয় আর কি। জি! আসলে কিন্তু তেমন হয়তো না, Series এর শেষে গিয়ে কিন্তু দেখা যায় তারা কথা বলে।

হ্যাঁ! আসলে ওই লোকটা, ওই যে তোমার জেলে যে আসে, এটা একটা উদ্দেশ্য নিয়ে আসে এরকম আর কি। হ্যাঁ ওইটা হয়তো পরে দেখাবে, এই পর্বে তো কিছু দেখায়নি শেষ পরে পর্বে হয়তো দেখাবে জিনিসটা। Series টা তো পুরোটাই একটা রহস্যের ভিতরে ছিল এরকম একটা ভাব আর কি। পেরায় প্রত্যেকটা মানুষের একটা রয়স্য।

সে মানে জেলের যিনি প্রধান, তিনি আসে মাঝে মাঝে জেলের ভিতরে ওইন্য লোকদের ঢোকান, ঢোকায়ে বিভিন্ন আড্ডা মাড্ডা দেওয়ানো এইসব অনেক কিসু করায় দেখানো হয়েসে।

জি জেলারের সেলের ওইন্য জনের সাজা খাটাতে কি কেমন কি একটা জন্য, জেলারের লেসের জেলে নিয়ে আসে।

আচ্ছা, তুমি কি আমারে বলতে পারবা, যে আসলে ওই যে জেলারের সেলে টা কিভাবে ওই জেল মানে ও কি সাজা প্রাপ্ত হল এটা তুমি বলতে পারবা? না ওমন কিসু তো দেখানো হয়নি, তবে আরেকজনের দেখানো হইসে যে উনি একজনের বদলে আসে, ও যখন জেল থেকে বেরোবে তখন ওর জাগায় আর একজনরে ঢুকায়ে ওনারে জেলে আনতে হবে এমন কিসু দেখানো হইসে। তবে আমি হাল্কাভাবে একটা জিনিস খেয়াল করসিলাম, যে ওই যে জেলারের যে সেলে থাকে ও

তা Fixing এর জন্য ওর সাথে জড়িত হয়ে পরে। তো ওখান থেকে ও কিভাবে মানে ওই চক্রের ভিতরে পরে যায় হ্যাঁ। ওই চক্র থেকে আর কি মানে ওর Oposites এ যে Party থাকে সেই Party রও জেল হয়ে যায় এবং ও মাঝখানে আটকা পড়ে জায়। যার কারনে মানে ওই ওই মানে যেই ইগুলো Digital নিরাপত্তা আইনের যে ইগুলো হয় সেইগুল হয়তো ওনার নামে পরে এবং ওই জিনিস টিকে বাঁচাতে তার বাপ- মা তাকে হয়তো জেলের ভিতরে লুকাইয়ে রাখে।

না না উখানে কিন্তু উখানে কিন্তু ওইন্য জনের নাম দেওয়া আসে কিন্তু পরে ওই জাগার ছবি পালটাই দেয় হয়তো ওইন্য জনরে জেল থেকে বের করে তারে জেলের ভিতরে লুকায়ে রাখসে যাতে তারে কেউ না খুঁজে পায়। খুঁজে পাইলে হয়তো মেরে ফেলবে।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

হ্যাঁ Series টা তো এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই সমান জনপ্রিয়তা পাইসে তুমি কি সেটা জানো।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

যে ভাষায় Dub করা হইসে সেটা কি জানো? না এটা তো আমার জানা ছিল না ওই ভাবে, এখন তোমার থেকে জানতে পারলাম। এটা বাংলা, হিন্দি, তামিল, তেলেগু সহ মোট পাঁচটি ভাষায় Dub করা হইসে। এই Movie টার কি মানে বাইরের দেশে কোন আসে বাংলাদেশ বা ভারত বাদে বাইরের কোন মানুষ দেখে এটা? এখনও আমি এটা Sure ভাবে আমি জানি না। তবে খোঁজ নিয়ে তোমাকে পরে জানাইতে পারবো। ও আচ্ছা এখানে কিন্তু ওই যে যে ওদের যে ভাষা Police এর ভাষা আর ওনাদের ভাষা যে একটা মেয়ে বলে না তারও কিন্তু অনেকগুলো রয়স্য জড়ানো এটার সাথে। হ্যাঁ প্রতিটা মানুষের জীবনেই তো রহস্য আছে। তো ওই যে জেল বন্দি যে থাকে ও এভাবে বুঝায় যে আসলে ওই মেয়েটার জীবনের কাহিনি সে জানে, এরকম একটা আর কি বিষয়. বুঝাইতেছ।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 হ্যাঁ! এবং ওই ওই যে এ জেলের ভিতরে লোকটা ও কিন্তু অনেক গুলো ভাষা পারে তুমি কি জানো? সে Arabic ভাষা পারে। French ভাষা পারে। এবং একশো পয়তাল্লিশ টি মতো সে ভাষা জানত আর কি। এরকম একটা বলসে। হা এটা তো ওই Movie র মধ্যে উনি বলে দিসেন যে আমি এতগুলো ভাষা হাই কথা বলতে পারি।

তবে উনি বোবার ভান করে সবার সামনে ওইভাবে কথা বলে না, কথা বললে তো ধরা পরে যাবে।

আচ্ছা, তোমার কি মনে হয় ওই যে জেলের ভিতরে ওই লোকটা কিভাবে আসলো? এটা তোমার কি মনে হয়? হয়তো বা কোনোভাবে কেউ CC Camera দেখায় সে ওই ভাবে হয়তো আস্তে পারে, তবে আবার এখানে তো দেখানো হয়েছে যে, ওই যে অন্য যে একশো পঁয়তাল্লিশ নম্বর কক্ষে উনি থাকেন না?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

হ্যাঁ! সেটা তো অবশ্যই, সে Gate দিয়ে কোনোভাবেই প্রবেশ করেনি। কিন্তু সে কিভাবে প্রবেশ করল, এটা কিন্তু একটা বড় রহস্য ছিল! এই রহস্য টা দেখার জন্য তো পরবর্তী Movie টা দেখতে হবে, না দেখলে তো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 হ্যাঁ হয়তো ওই ভিতরে Tunnel পানা কিছু আছে কি, মতো ওখান দিয়ে হয়তো আস্তে পারে। হয়তো ও প্রবেশ করতে পারে। এইটা একদম শেষে দেখায়ছিল। হ্যাঁ ওইটা দিয়ে প্রবেশ করে তার কোন হয়তো রহস্য আছে মনে হয় কোন উদ্দেশ্য আছে যে জেলের ভিতরে কিছু একটা করবে সেই জন্য। হ্যাঁ! হইতে পারে। আচ্ছা এই যে তোমার Series টার শেষে ওই যে অনুবাদক মেয়েটা থাকে

ও কিন্তু ওই যে Church এ যাইতে বলে না? ওই গিয়ে দেখে যে ওই জেলের যে লোকটা থাকে ওরই চেহারার মতো একটা লোকের নামে একটা বই লেখা!

হ্যাঁ! আমি এটা খেয়াল করছিলাম। আসলে পরবর্তী Part না দেখলে তো কিছুই Sure ভাবে বলা যাইতেছে না। কারণ পুরোটাই তো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 হ্যাঁ আমি শুনছিলাম যে এই December এই নাকি Part টু Release হওয়ার কথা ছিল এখন Release হয়েছে কিনা তুমি কি বলতে পার?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 আচ্ছা ওই যে তোমার কারাগারের একটা Part টু এর একটা Trailer বের হইছিল, তুমি কি ওটা দেখছ? জি জি! আমি ওটা দেখছি। ওখানে হচ্ছে আচ্ছা আমার তো দেখার সময় হয়নি, একটু বলতে পারবা যে Part টু তে মানে Trailer এ কি দেখায়াছিলা একটু বলতে পারবা? Part টু -ওর এখানে বলছে যে এইটা তো শেষ নয় এখানে কেবলমাত্র শুরু। এখানে যে দেখায় উনি যে পরবর্তীতে অন্য অন্য জেলে যেই মানুষগুলো থাকে তাদের সাথে নিজে কথা বলে।

আর কোন একটা ইএ আছে যাদের যে অন্যকিছু একটা করবে, জেলের ভিতরে আগুন ধরানো কিংবা অন্যকিছু Plan করে নিজেদের ভিতরে Police আর ওই যে কয়েদিদের মারামারি একটা লাগায়ে দেয় ওরা। মানে Part টু তে রহস্য আরও বেড়ে যাবে এমন কিছু?

তুমি তো বলছিলে যে সবে শুরু এখানেই শেষ নয়, তারমানে তো আসলে বোঝা যায় যে রহস্য আরও বাড়তে পারে। হা হয়তো বাড়বে, কিন্তু ওই যে ওই ছোট Movie -র একটুখানি অংশ দেখে তো ওইভাবে আর বোঝা যায় না যে জিনিসটা কেমন হইতে পারে। হ্যাঁ এটা অবশ্য সঠিক, কারণ Trailer এই যদি সব দেখায় দেয় তাহলে তো আসলে তাদের ব্যবসা হবে না।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

যদি বেরোয় তাহলে আসো বন্ধুরা সবাই মিলে ওইটা একটু সময় করে দেখা যাক। আসলে ওইভাবে তো সময় Manage করা খুবই কষ্টকর। আর নাহলে বাসায় বসে অল্প অল্প করে এক একটা Part দেখে নিতে হবে। এই আর কি! তুমি কি বলতে পার এইটা কবে Release হবে? এই সম্পর্কে কোন Idea আছে।

আচ্ছা তুমি যদি হচ্ছে এইটা পাও আর কি তো নামায়ে আমাকে একটু দিতে পারবা?

আচ্ছা ঠিক আছে, একটু দেখ। আর ওই যে এখানে ওই যে জেলের যিনি ফাঁসি দেয় তারও কিন্তু অনেকগুলো রহস্য আছে। হাঁ দেখছিলাম, যে আসলে মানে যে প্রধান জল্লাদ হবে।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 হাঁ ওটা দেখছিলাম, যে আসলে জল্লাদ যে ছিল ওর আর কি মানে সাজা শেষ হয়ে যায় তাই না? হাঁ, ওনার হয়তো সাজা শেষ হয়ে যায় আর ওই যে

পরবর্তী জল্লাদ কেও হয় সেটা তো দেখায়নি এখানে, আর ওদের পরীক্ষা নিয়েছে নেওয়ার পরে ওইভাবে রেখে দিয়েছে। হ্যাঁ এখানে একটা আর কি Syndicate মতো ছিল যে আসলে ওই যে জেলারের একজন Police ই আর কি এইটা করে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

আর ওই জেলার কিন্তু মানে এক একবার CC Camera -র ফাঁস হয়েছিলো কিন্তু জেলের ওইটা, ওইটাও কিন্তু লক্ষ্য নীয় বিষষয়। ওখানে এসে বড় Police এসে তাদের হুমকি দিয়ে যায়। হ্যাঁ ওই যে যখন জেল Audit -এ আসে। হ্যাঁ ওই সময়ই ওইটা, যে জেলের ভিতরে CC Camera অন্য মানুষ ঢোকাচ্ছেন আপনি সেইজন্য সবার বাইরে ফাঁস হল ক্যামনে? হ্যাঁ সেটাই, আর আসলে এটা একটা কথা যে বাইরের লোক জেলের ভিতরে আসবে কেন?

মানে ওই যে তার হাতে Power আছে বলে সে Power এর আর কি অপব্যবহার করে। ওইটা মনে করো উনি ওনার বাড়ির মতো, যে আমার বাড়ি মেহমান আসছে যাচ্ছে এমন। হ্যাঁ সেটাই তো বলছি, ওনার হাতে Power আছে বলে ও Power এর অপ ব্যবহার করে! হ্যাঁ ক্ষমতার অপব্যবহার করে। হাঁ দেখছিলাম, আসলে এটা সবাই করে। কারন যখনই কারোর হাতে Power চলে যায়। সে Power এর মানে ভালব্যবহার টা না করে খারাপ ব্যবহারই সবথেকে সবসময় করে। তবে সব মিলিয়ে কিন্তু Series টা অনেক সুন্দর হইছে! যাই বল আর তাই। এটা তো ওতুলনিয়! কারন চঞ্ছল চৌধরী যেখানেই অভিনয় করে সেই Series খারাপ হওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ! জি জি।

আরে খবর কি তোর? অনেকদিন বাদে, তুই কেমন আছিস? এ কালকে পঁচিশ তারিখে কি করলি? কি ভালো রে? আমি তো ঘুরতেই গেছিলাম বাচ্চা- কাচ্চা। না না দেখিনি তো, night drive বেরিয়েছে? কি রে? তোদের কি মতো? ওটাই দিস?

আরে ওটা পিকাজো তে আছে, টেলিগ্রামে নেই, পিকজোতে তুই app টা নিয়ে তুই তাহলে ওখানে পেয়ে যাবি, হ্যাঁ, আমি যেমনি Truecaller এই Truecaller বলছি ধ্যাৎ মাথা গেছে। আমি তো ওই আহ টেলিগ্রামটা উড়িয়ে দিয়েছি, আমার তো আবার link টা দিলাম download করে তারপরে link টা নিতে হবে তোর। হম তুই পিকাজোটা download করিস আমি তোকে আরে হালকা করে বল

ও আচ্ছা red movie র মতো?

হম মানে তার পাশের কেউ কি আহ ভালো না?